যেখানে একটি রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তি রয়েছে ।

এমনি কোনো একটি জায়গায় যেখানে একটি নতুন বাড়ি নির্মাণের কায্য চলছে।

যেখানে বিভিন্ন মনীষীদের এ ঋষি মনীষীদের ফটো দেখা যাচ্ছে।

এটি ঝাড়গ্রামে অবস্থিত একটি -ই অরণ্যের ভিতরকার ছবি যেখানে দুটি--